এ গভর্মেন্ট ভেরিকেল বাস এর নম্বর কে এ ফর টু এফ ওয়ান থ্রী নাইন টু।

দাস এন্টারপ্রাইজ বলে একটা দোকান আছে সাইড এ একটা টোটো দোকান আছে।

সূর্য হালকা রোসি দেখতে পাচ্ছি। গাছপালা ভর্তি পুরো সবুজ সবুজেময়।

একটা মানুষ কম্পিউটার -এ কোনো কাজ করছে ।

একটা রাস্তা আছে রাস্তার সাইড এ হলুদ কালার এর আলো আছে।

দূরে অনেক লোক দেখতে পারছি মাছ কেনা বেচা করছেন।

এখানের একটা ফ্রেশার্স হচ্ছে। তামিল ভাষায় কিছু লেখা আছে |

উপরে একখানা ব্রিজ দেখতে পারছি। ব্রিজ এর নিচে অনেক শ্যাওলা জমে আছে দূরে অনেক গাছপালা দেখতে পারছি।

একখানা পুরনো বাড়ি আমরা দেখতে পারছি |

তার নিচে বাইক রাখা। দূরে অনেক সাইকেল রাখা। তিনটে লোক বসে আছে |